alvin, montril ib অন্যান্য। label নির্দেশাবলী অনুযায়ী বা আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর দ্বারা সুপারিশ অনুযায়ী এই ওষুধগুলি ব্যবহার করুন আপনি জ্বর এর জন্য ব্যবহার করতে পারেন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 অবিলম্বে চিকিৎসার পরামর্শ নিন তীব্র মাথাব্যথা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 হাইড্রেটেড থাকুন এবং প্রচুর পরিমাণে তরল পান করুন যদি সংক্রমণের কারণে আপনার ক্ষুধা কমে যায় এবং সহজেই পানিশূন্য হতে পারে। বাড়িতে থাকুন এবং প্রচুর বিশ্রাম নিন। অতিরিক্ত পোশাক সরান এবং হালকা, ঢিলেঢালা সুতির পোশাক পরুন কারণ অতিরিক্ত পোশাক শরীরের তাপমাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। বাড়িতে থাকালালিন আমার জ্বর হলে আমি কমাবো কি করে? আপনার তাপমাত্রা নিন এবং আপনার লক্ষণগুলি মূল্যায়ন করুন। বিছানায় থাকুন এবং বিশ্রাম করুন। hydrated রাখুন। জ্বর কমাতে over the counter ওষুধ যেমন যেমন asytaminophen এবং ibuprofen খান। ঠাণ্ডা রাখুন আপনাকে আরও আরামদায়ক করতে একটি উষ্ণ স্নান করুন বা একটি ঠান্ডা compress ব্যবহার করুন।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 বেশিরভাগ জ্বর সাধারণত এক থেকে তিন দিন পরে নিজে থেকেই চলে যায়। একটি অবিরাম বা পুনরাবৃত্ত জ্বর চোদ্দ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে বা পুনরাবৃত্তি হতে পারে। স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে থাকা জ্বর হালকা জ্বর হলেও গুরুতর হতে পারে আচ্ছা কোন খাবার জ্বরের জন্য ভালো নয়? এক caffeine যুক্ত পানীয় এবং alcohol । উচ্চ তাপমাত্রা এবং বর্ধিত ঘামের মধ্যে, আপনার জ্বর হলে dehydration থেকে সাবধান থাকুন। চর্বিযুক্ত খাবার। শস্য হজম করা কঠিন। মিষ্টি খাবার বা পানীয়। আচ্ছা আমরা জ্বরে কি দুধ পান করতে পারি? আপনি যখন জ্বর বা শ্বাসকষ্টের অসুস্থতায় অসুস্থ হয়ে পড়েন যেমন সর্দি-কাশিতে দুধ এড়ানোর কোনো বৈজ্ঞানিক বা জৈবিক কারণ নেই। gastrointestinel বা পেট কৃমি একটি সামান্য ভিন্ন গল্প কারণ আমরা দীর্ঘস্থায়ী ddiarrhea র কিছু ক্ষেত্রে বমি হওয়ার পরপরই দুধ এড়ানোর পরামর্শ দিই।

পাহাড়ি ফুল প্রিয়ম মজুমদার। খাড়াই রাস্তার একদিকে উঁচু grill দেওয়া জমিতে কয়েকটি কাঠালি বাড়ি আরেকপাশে নিমরাজি পাহাড়ি সেখানে সবুজ গালিচায় নতুন ঘাস বন। রাস্তার ধারে ধারে ফুটে থাকে রঙিন ফুল নীল হলুদ বেগুনি গ্রামের বাছারা সেই ফুলের নাম জানে না। সেগুলো ফুলের তোড়া বাঁধে, সাজিয়ে রাখে পাঁচিলের ধারে যতদূর চোখ যায় শুধু ঘন নীল আকাশ আর তার নীচে সবুজ ঘাসবন। গ্রামটির নাম বৃহত্তর কাশ্মীর উপত্যকা পাহাড়ি গ্রাম কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখাত

আর মাত্র কয়েক kilometer কারণ এই খাঁড়াই রাস্তা আর সবুজ উপত্যকাই হলো। মুসকান এতো কিছু জানে না বোঝে না শুধু দেখে মাঝে মাঝে ওদের গ্রামে বড় বড় truck truck এ ক'রে টিয়ামাইরীর লোক march-past করে। খানাতল্লাসি করে। তারপর চলে যায় কখনও কয়েক গুণ চেনা। এখান থেকে যায় ওদেরই কারও বাড়িতে। কেনো এভাবে থাকে মুসকান তা জানে না। পিতা শুভেচ্ছা তারা চলে যায়, কিন্তু এইভাবে কোনো উত্তর পায় না। এই ভাবে তার কাছে আসা সাধারণ ঘটনা। মুসকান বড় হয়ে উঠেছে বড় হয়ে উঠেছে। এখন ওর সাত বছর বয়স। কিন্তু ও কথা বলতে পারে না। শুনতেও পায়না। ইশারায় কথা বলে, ওর নানী আর নানা দুজনেরই প্রাণের ধন। তারা ওকে বুকে আগলে রাখে। মুসকান তাদের কাছে আদরের ধন। মুসকান বুঝতে পারে না, কেনো তারা এতো ভয়ে থাকে? তাকে নিয়ে এত চিন্তা করে! তার নানা মেষ পালক করেন, সবুজ উপত্যকায়। কতোবার মুসকান সঙ্গে যেতে চেয়েছে। কিন্তু নানী কিছুতেই ছাড়তে চান না। নানী বলেন, এভাবেই ওর মা-বাবাকে মুসকানকে নিয়ে যেন কেনো না, মুসকানের মা-বাবা নেই। তাদের কোনো দ্বিতীয় কাজ নেই হাতে, শুধু যখন তাদের গ্রামের অন্য ঘরের বাচ্চাদের মা-বাবা রয়েছে। আর তার নেই। তখন নানীকে ইশারায় জিজ্ঞেস করতো, তার কেনো মা-বাবা নেই? নানী বলতেন- তোমার মা-বাবা নেই তো কী? নানী নানী তো আছেন, সবই উপরওলার খেলা। বলতে বলতে নানী

মুসকান অবাক হয়ে ভাবতো, ওপারের লোক মানে কি শুধু পাহাড়ের অন্য পাড় না-কি অন্য রকম মানুষ! কেনোই বা তারা মা-বাবাকে কী লাভ হয়েছে? কেবল পথের ধারে ফু~ ফুটে থাকা রঙিন ফুল তোলার সময় ওই পাহাড়ের দিকে উৎসুক হয়ে দেখতো। বাদল সঙ্গে মুসকানের আলাপ হয়েছিলো এই রকমই এক দিন। millitary truck এ অন্যবারের মতন এবারেও বজরা নামলেই যেই গ্রাম। এই ধরনের সংবাদ কীভাবে কী করণীয় তা উম বদলানোর ভালোই

সেনাকে দেখলে এড়িয়ে যায়। তারাও বাদল তাদের দোষ নেই, তারা একটা নিশ্চিন্ত জীবন চায়। তাদের উম সম্বন্ধে

উম নূন্যতম শান্তিতে তাদের দিন কাটে। কিন্তু রাত্রে তাদের সেই সুযোগ দেয় না। প্রায় সকলকেই নজরদারীতে অবিশ্বাসের চোখেই দেখা যায়। তবু তার মধ্যে থেকেই ভিতরে কোনো খবর থাকলে তা সাধারণ গ্রাম্য মানুষদের থেকে সংগ্রাম করতেই হয় তাই সমস্ত পাহাড়ি গ্রামে এক মানুষ থাকে। তারা কিছু সন্দেহের আঁচ আহ করলেই আহ সেনাকে জানায় সেনাও তাদের সঙ্গে আহ স্বভাব রেখে আহ মেহেদী খানের বাড়ির সামনে সদ্য ভোরের নরম আলোয় দাঁড়িয়ে ভারতীয় সেনার কিছু সাধারণ কথা বলছে বাংলার ছেলের একটু আধটু ওই

থাকলে জানিয়ে দেয়। এমন সময় হঠাৎ একটি ছোট্ট মেয়ে এর হাতে অনেক গুলো হলুদ বাদলের সামনে এসে দাঁড়িয়েছে। বাদল অবাক হয়ে তার দিকে দেখছে আর সে হাত দিয়ে ইঙ্গিত করে দেখাচ্ছে, রাস্তার ওপারে আর কোনো মেহেদি খান তখন অপদস্থ হয়ে বলেন, আমার নাতনী মুসকান ও কথা বলতে পারে না, এভাবেই সময় ওরা বাচ্চারা আর সেই নিয়ে খেলা করে। তারপর মুসকানের দিকে তাকিয়ে হাত নেড়ে মুসকান তবু যায় না। ও যেনো বাদলের কাছে নালিশ নিয়েই এসেছে। বাদল মুসকানকে কোলে নিয়ে রাস্তা পেরিয়ে এর ঘাসজমির দিকে গিয়ে দেখে কী এক সেনাপল্লী। চলার পথে একটা ছোট্ট বেগুনী বাদল অবাক হয়ে ভাবে যে মাটিতে মানুষের জীবনের দাম ছেলেটির কাছে নিঃসন্দেহে সেখানে কোন পথের ধারে থাকা

সেনাছাউনিতে নেওয়ার সময় বাদলের মনটা মনে পড়ে পিউ এর কথা। মনে পড়ে ওর গ্রামে ফেরা যখন সে গ্রাম গ্রাম থেকে এসে duty join করেছিলো duty join করেছিলো, ওর মেয়ে পিউ তখন তিন বছরের। এখন পিউ আজকে সে বড় হয়েছে। অথচ সেই বড় হয়ে ওঠার উম মুহূর্ত গুলো বাদলের কাছে উম অচেনা। এবার বাড়ী ফিরলে পিউ এর

সহকর্মী দে~ দেব~ দেবাশীষ এই সব কথা বাদল বলে। উম বিস্তীর্ণ সীমারেখার উম পাহাড়ি কখনও রাতের অন্ধকারে পাহাড়ে রাতে প্রচণ্ড ঠাণ্ডা আবার সাতটার মধ্যে আজকে আমি একজনের ঘুরতে যাওয়া নিয়ে একটা গল্প বলতে এলাম তো আমার বেশ কয়েকদিন ধরেই ইচ্ছা যাচ্ছিলো যে কোনো জায়গায় ঘুরতে যায়। তো কোথায় ঘুরতে যাবো সেটা নিয়েও একটু চিন্তাভাবনা করছিলাম তো সব শেষে আমার মনে হল যে আমি মুকুট মণিপুরেও ঘুরতে যেতে পারি তো। উম আমরা দুটো পরিবার মানে আমাদের পরিবার আর আমাদের জ্যাঠাদের পরিবার মিলে ঠিক হল যে আমরা মুকুট মণিপুর ঘুরতে যাবো তো এখানে অনেক জনেরই যাবার ইচ্ছা হলোনা তো কোনো জোরাজুরির কোনো ব্যাপার নেই। তো আমাদের পরিবার থেকে মা বাবা দাদা বৌদি আর জ্যাঠার পরিবার থেকে জ্যাঠার মেয়ে মানে আমার দিদি রিয়া দিদি আমরা সবাই মিলে ঘুরতে গেলাম তো ঘুরতে যাবার আগে তো অনেক রকমের। মানে আমাদের মেয়েদের তো অনেক রকমের shopping কেনাকাটার ব্যাপার থাকে তো আমি আর দিদি মিলে একদিন বিকাল বেলায় গেলাম বাজার করতে যেহেতু সমুদ্রে যাচ্ছি ঘুরতে তো কিছু তো বাজার করতেই হবে তো আমি আর দিদি মিলে কিছু জামাকাপড়। আর ট্রেনে যাবার জন্য কিছু খাবারদাবার kurkurelaysbiscuit আমরা কিনে নিয়ে এলাম ভোরবেলা আমাদের বর্ধমান থেকে আমাদের train ছিল তো আমরা একদম ভোর ভোর সকালবেলা ঘুম থেকে উঠে।

এক একদিন আমি হয়ত সকালবেলাই ঘুম থেকে উঠি সকাল নয় টায় কিন্তু ঘুরতে যাবার জন্য একদম ভোর ভোর আমার ঘুম ভেঙে গেছে তখন সূর্যি মামাও ওঠেনি আমরা সবাই মিলে রওনা দিলাম মুকুট মনিপুরের পথে। তো উম আমরা train এ উঠে যাবার পরে আমাদের বর্ধমান থেকে আমরা পৌঁছালাম হাওড়া হাওড়া থেকে আমরা train ধরলাম তারপরে। আমরা পরের দিনে বিকাল বেলা পৌঁছে গেলাম তো train থেকে নেমে দেখতে পেলাম আমরা hotel এ চলে গেলাম hotel টি ছিল আমাদের ঠিক সমুদ্রের পাশেই একদম hotel এর room এর জানালা থেকে সমুদ্র খুব সুন্দর দেখা যাই। hotelroom এ সবাই একসঙ্গে ছিলাম তো পরের দিনে আমরা সবাই মিলে বাইরে চারপাশটা ঘুরতে বেরোলাম তো সেই ঘুরতে যাওয়াই উম অনেকজন মিলে ঘুরতে গেলাম। অবশেষে আমরা একটি বাজারে পৌঁছালাম বাজারটির নাম ছিল রঘুনাথপুর বাজার ওখান থেকে আমরা সমুদ্র করে অনেকটা দূরে জয়চন্ডী পাহাড়ে গেলাম। সেখানে গিয়ে কিছুটা বিশ্রাম নিয়ে জয়চন্ডী পাহাড় ঘুরে বিকালটা সেখানে কাটিয়ে আবার আমরা hotel এ ফিরে আসি। তারপরে আমি আর রিয়া দিদি বিকাল বেলায় একটু খানি ঘুরতে বেরিয়ে ফুচকা খেতে গেলাম কারণ আমাদের মা বাবারা কেউ ফুচ্কা খাবেনা তারপর ঘুরতে বেরিয়ে ফুচকা খেয়ে দিয়ে আমরা hotel room এ ফিরে এলাম। hotelroom এ বসে অনেক্ষন ধরে সবাই মিলে আড্ডা মজা সমস্ত কিছু করে। সমস্ত কিছু করে আমরা চলে এলাম তো hotel এ বসে আমরা ইয়ে উম থেকে পাকোড়া আর cofeeorder দিয়েছিলাম তো দিদির কোলে হটাৎ করে গরম coffee টা পরে যায় উহ দিদির। একটা বড়ো ফোসকা হয়ে যায় তারপরে আমরা দিদির ফোসকাতে কিছুটা মলম টলম লাগিয়ে আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়ি তো ঘুমিয়ে পড়ার পরে আমরা। আমরা ঘুমিয়ে পড়ি তো ঘুমিয়ে পড়ার পরে আমরা আবার পরেরদিন সকালবেলা আবার আমরা এখন ওখান ঘুরতে যায় তো যেখানে যেখানে আমরা ঘুরতে গেছিলাম সেই জায়গা গুলো ছিল ভীষণ সুন্দর আর আমরা গেছিলাম ঠিক। ঠিক দোলের আগের দিন তো পরের দিনে দোলপূর্ণিমা তো রঘুনাথপুর বাজার থেকে আমরা যেটা বললাম সেখান থেকে একটা জায়গা ছিল ওই বাজার থেকে কিছুটা দূরে গেলেই একটা। কালীমন্দির কালীতলা সেখানে পলাশ ফুল পলাশ বন কত সুন্দর সুসোনিয়া পাহাড় এত সুন্দর সুন্দর জায়গা আমরা ওখানে দেখতে পেলাম ওখানেই মা বাবা কাকু কাকিমা। পায়ে তাবিদ দিয়ে আমরা একটুখানি দোল খেললাম আর দুবোন মিলে পাহাড়ে ওঠার চেষ্টা করেছিলাম উঠেও ছিলাম কিন্তু উম দিদির যেহেতু মাথা ঘোরার কারণে শেষ রক্ষা হলনা। আমার মন খারাপ করে আমি আবার নিচে নেমে চলে এলাম তারপর খাওয়াদাওয়া সেরে নিয়ে একটু খানি অন্যদিকে যা আবার আমরা চলে গেলাম তো সেখানে গিয়ে আমরা।

করে সেটা বলার বাইরে তো আমরা ঘুরতে গিয়েও ওখানে অনেকরকমের জিনিস কিনে খেলাম যেমন সমুদ্রের ধারে আহ কামরাঙ্গা বিক্রি হচ্ছিলো আমরা সবাই মিলে কামরাঙ্গা মাখা খেয়েছিলাম তার পরের দিনে। বিকেলবেলায় আমরা যথারীতি।

সেখান থেকে গাড়ি ছুটলো বনলতা resort এর দিকে তারপর আমরা ঝোপ ঘোরালো তারপর আমরা যথরীতি রওনা দিলাম সেই পুরানো বাড়িটার দিকে সেইখানে প্রতিটাদিন রাত কাটে তার পরের দিনে আমরা আবার train । আমাদের তারপরের দিনে আবার train আমরা train এ করে আবার আবার উম আসছিলাম তো আস্তে আস্তে হটাৎ আমাদের train এর time অনেক late ছিল তো আমরা আসতে পারিনি তারপরে আমাদের train এর timelate হবার জন্য আমরা আসতে পারিনি। আমরা এসেছিলাম ঠিক তার পরের দিনে যখন আমরা এসে পৌঁছায় ওখানে তো যথারীতি late হয়ে যাই আমাদের বাড়ি ফিরতে কারণ হাওড়া থেকে আমাদের train টা।

নানারকমের জিনিস ওখানে বিক্রি করছিলো তো এইরকম ভাবে আমাদের ঘোরাঘুরি হয়ে গেলো তো আবার আমরা অন্য জায়গায় একটা ঘুরতে যাওয়ার পরে তেই। ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে নিলাম এরপর আমরা ঘুরতে যাব দিঘা দিঘাতেও আছে সমুদ্র কিন্তু দিঘার সমুদ্রে এখন অক্টপাস দেখা যাই সমুদ্রের চারপাশে। অনেকজন ঘোড়া নিয়ে ঘুড়ে বেড়ায় সেই ঘোড়াতে উঠে ছবি তোলা যায় তারপর দিঘাতে অনেক ভালো কাঁকরা পাওয়া যায় ওই কাঁকরার না উম যে ঝাল হয়। ওরা নাকি ঝালটা খুব ভালো বানাই তো আমরা কি করবো কাঁকড়ার ঝাল খেলাম হম এইরকম ভাবে আমরা আমাদের অনেক জায়গায় আমরা বছরে সারা বছর অনেক অনেক জায়গায় ঘুরতে যায় তারপর পুজোর পরে আমরা গেছিলাম। আহ দার্জিলিং তো দার্জিলিং মানেই তো পাহাড় আর ঠান্ডা সেই দার্জিলিংয়ে এতো ভালো momo পাওয়া যায় কী বলবো আমরা দার্জিলিংয়ে গিয়ে সবাই অনেক momo খেয়েছিলাম। দার্জিলিংয়ের বিখ্যাত খাবার thuppasoup হ্যাঁ সব খেয়েছিলাম দার্জিলিংয়ে হম যেই himalaya আছে আমাদের hotel room থেকে himalaya টা পরিষ্কার দেখা যেত।

আমরা এখনো phone খুললেই দেখতে পাই তো দার্জিলিংয়ে গিয়ে আমার আবার পা মচকে গিয়েছিলো হটাৎ করে তো সেই মচকানো পা নিয়েই।

দশ টা sweatwear ও পরে যেন ঠান্ডা কাটেনা আমাদের এতো টাই ঠান্ডা তো সেই সিকিমেও গিয়ে আমার সেই পায়ে ব্যাথা পা মচকানো পা নিয়ে আমি গোটা সিকিম ঘুরেছি।

আমরা যে hotel এ ছিলাম সেখানকার শেরপা আমাদের কে খুব ভালো গরম গরম coffee করে খাওয়াতো সেই coffee খেলে আমাদের ঠান্ডা একদম কমে যেত। সেই ঠান্ডা আমাদের একদম কমে যেত এতো গরম গরম ভালো coffee খাওয়াত আমরা সিকিমে গিয়েও অনেক রকমের momo খেয়েছি ওখানে ছাগলের দুধের চা পাওয়া যায় সেই চা খেতে।

আমার এক বান্ধবী সিক্কিম ঘুরতে গিয়ে একটা ভালো sweatwear কিনে এনেছিল সেই sweatwear টা এতো সুন্দর ও এতো গরম হ্যাঁ মানে ওই sweatwear টা পড়লে আর কিছু পড়া যাবেনা আর সিকিমের weather এ। ঐরকম sweatwear ওতো কম দামে ভাবাই যায়না আর সিকিমের চারপাশ মানেই তো বরফে বরফে ঢাকা।

তারপর ঝাউগাছ যেই গাছগুলো সমস্তটাই বরফে ঢাকা আর মাঝে মাঝে যখন ঝড় বৃষ্টি হচ্ছে তখন মনে হচ্ছে কি মরতে এখানে ঘুরতে এলাম এসব জায়গায় প্রাণ নিয়ে ফিরতে পারবো তো ঠিক ওরকম মনে হত কিন্তু। তাও বাঙালি বাঙালি তো সবেতেই adventure খুঁজে বেড়ায় সেইজন্য ওই ঘোরাও আমাদের কাছে কিছু মনে হয়নি আর আমাদের ঘুরতে ঘুরতে অনেক জায়গায় ঘোরা হয়ে গিয়েছে এরপর আমাদের যাবার ইচ্ছে হল। কেদারনাথ আমাদের ভ্রমণযাত্রা কোনোদিন শেষ হবেনা আমরা এইভাবেই ভ্রমণ করতেই থাকবো কেদারনাথ মানেই তো পায়ে হেঁটে ঠাকুর দর্শন আর চারপাশে বরফ পাহাড়। বড়ো বড়ো আর সুন্দর weather ঠান্ডা জল হাড় কাঁপানো শীত আমাদের যেন কেদারনাথ যাত্রা সফল হয় এই আশা আপনারা করবেন আর আমরা আবার ঘুরতে যাবো।

কেদারনাথ থেকে কি কি কিনে আনলাম কি কি করলাম কি কি খেলাম সব গল্প আপনারা শুনতে পাবেন কেদারনাথ যাবার আগে অবশ্যই নিজেদের passport টা ঠিক করে সামলে নেবেন কারন কেদারনাথে। documents না থাকলে যাত্রা সফল হবেনা। তো আজ আমরা একটি movie নিয়ে আলোচনা করতে চলেছি movie টি এমন একটি movie সেটি প্রত্যকটি মানুষকে অন্তত পক্ষে একবার করে দেখা উচিৎ আমি নিজে movie টিকে পাঁচ বারের উপরে দেখেছি এবং প্র প্রত্যেক বারি আমি কিছু না কিছু নতুন শেখাবার মত সম্ভাবনা পেয়েছি সত্যি কথা বলতে movie টি আর কিছুই নয় নাম হলো three idiots, three idiots movie টি অনেক পুরোন অনেক অনেক পুরনো সময় release হয়েছে যদিও তবে আমি এ~ এতো বছর পরে এসে ও movie টির কথা আবার বলতে চাই আপনাদের যে এই movie টি এমন একটি movie যেটি IMDB এই ওই সময় eight point one এর rating পাওয়া একটি movie আর hundred percent shape safe উম শুদ্ধ সত্যি কথা বলতে এই movie টি একটি তিন টে ছেলের তিন টে ছেলের college hostel life এবং college life এর উপর basic জীবনে নির্ভর করে তৈরি হয়েছে তারা ITI college এ পড়ত mainlyITIcollege বা engineering college বললে ভুল হবে না college টিকে এবং এ~ এই হচ্ছে তারা যেখানে পড়তো তাদের ওখানে একটি অনেক গুলি character আছে তারা এবং college টি কি ভেবে চলছে basic নির্ভরতা করে তৈরি হয়েছে শেষ মুহুতো টি পুরো পুরি আলাদা শেষ মুহুতোর জন্য আপনারা সবাই অপেক্ষা করুন আর আমি যেটা বলতে চাই প্রথমে শুরু যে ভাবে আমি করতে চাই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 আহ উম emergency landing করিয়ে plane থেকে নিয়ে আসে এ~ airport এ এবং সে হুট করে তখনি লাফ দিয়ে ওঠে এবং সা পালাতে শুরু করে

তাকে কল করে যখন প্রথম বন্ধু টি বলে তো আহ তখন সে এতো টা excited ছিলো যে সঙ্গে সঙ্গে সে উম আহ নিজের প্যান্ট টা না পরেই শুধু মাত্র আহ জাংগিয়া আর normal একটি পাজমা পরে হাতে জুতো নিয়ে দৌড়তে দৌড়তে রাস্তায় চলে আছে এবং তার গাড়ি দেখে প্রথম বন্ধুটির গাড়ি দেখে তারা উঠে পরে এবং তারা দুজনে বেরিয়ে পরে আর তাদের মধ্যে আরেকটা শত্রু এটা বললে ভুল হবে এটাও তাদের বন্ধুই কিন্তু সে আলাদা ধরনের বন্ধু তবে এ¬ এই movie তে কোন তেমন একটি villein নেই কোন villein চরিত্র নেই heroine আছে hero আছে but খুব একটা বড় villein কেউ নেই মানে মানুষ এর ক্ষতি করে দিতে পারে মানুষকে মেরে দিতে পারে তেমন ধরনের কোন villein নেই তো movie তে তার পরে দেখায় এবং তারা আরেকটি বন্ধুর কাছে যায় যে সে তখন villein type এর বন্ধু কিন্তু villein নয় তার কাছে যায় এবং তাকে নিয়ে তারা তো বেরিয়ে পরে আহ সেই September five যে কথা টি আমি বলেছিলাম September five এর দিনের উদ্দেশে September five একটা একটা সময় ছিলো যে সময় college এর এবং তারা যখন সে রাস্তা ধরে বেরোয় সেই সময় তাদের উম সেই college life এর পুরনো কথা গুলি মনে পরতে শুরু করে তারা যখন প্রথম দিন college এ ঢুকলো তাদের সাথে কি হয়েছিলো এবং এর সেখানে আরো একটি ছোট বাচ্চা ছেলে ছিলো যারা আশ্চর্য যা যে যে তার hostel এর সমস্থ কিছু Guide করতো চা দিতো খাবার দিতো

তবে তার পরে তারা সেই কথা টি শুনে তারা সেটাই করে কিন্তু তারা প্রথমে বুঝতে পারে নি তাদের সাথে এই রকম বাজে কিছু হবে তার মানে তাদের senior রা তাদের সাথে এমন ধরনের ragging করে সে পুরো পুরি তাদের প্যান্ট খুলে তাদের পিছনে একটি করে stamp মেরে দেওয়া হয় তো এই একটি ভো খুবি হাস্যকর ব্যাপার ছিলো সেই মুহুতে এই তৃতীয় ব্যাক্তি যেটি আমাদের পুরো পুরি main hero সে আমাদের এই গো পুরো movie র মধ্যে entry নেয়

প্রথমে সে দু হাতে দুটো trolley ব্যাগ নিয়ে আছে এবং পিঠে ব্যাগ তার পিঠে বই পত্র জামা প্যান্ট সমস্থ কিছু আছে পিঠে একটি ব্যাগ হাতে দুটি ব্যাগ তার মাথার চুল গুলি খুবি ছোট ছোট খুবি ছোট ছোট না সামনের দিকে একটু বড় পিছনের দিকের গুলা ছোট ছোট

entry থাকে সেখানে তারা ragging চলছিলো এবং সেই সমস্থ দেখে পাশ দিয়ে কেটে উঠার চিন্তা ভাবনা করে মানে সে চলে যাওয়ার চিন্তা ভাবনা করে কিন্তু সে সঙ্গে সঙ্গে দেখে ফেলে এবং তাদের কে বলে দেয় মানে main যে senior তাকে বলে দেয় তখন senior তার পিছন করে করতে থাকে কিন্তু সে কি করে তা সে তার hostel এর দরজা হট করে লাফাতে লাফাতে গিয়ে তার hostel এর দরজাটির ভিতর ঢুকে পরে এবং বন্ধ করে দেয় কিন্তু senior কিছুক্ষন পরে এসে বলে মানে তা তার পিছন করছিলো যেহেতু সে কিছু সময় পরে এসে বলে পিছন পিছন তুমি দরজাটি খলো না হলে কিন্তু দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে তোমাকে আমি বাইরে বের করে নিয়ে আসবো তো যেহেতু এটি college ছিলো দরজা ভেঙ্গ একটু অপরাধ সে তখন তার পরে বলে যে দরজা ভাগ ভেঙ্গবো না তোমাকে আমি seriously বলছি বাহিরে বেরিয়ে আসো তা হলে তোমাকে কোনো দিন কিছু করবো না তো এই সমস্থ শোনার পর তারা সেই ছেলেটি তো বেরোয় না যে মানে প্রথম intelligent hero আমাদের সে তো বেরোয় না

আহ তো সেটা toilet করতে বসে তা count করে এবং সে toilet করতে শুরু হয়ে যায় প্রা কিন্তু সেই মুহুতে counting টা করছেলো আহ ten nine eight seven এই রকম counting করছিলো সে counting করার মধ্যে সে তার মাথায়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

আহ ওই তার টি উপর current সরাসরি জুরে দেয় এবং তার টির সাথে current টি on করে দেয় এবং current টি on করে সে কি করে আহ উম scale টিকে হাল্কা করে বাইরে ধ¬ ধরে যখনি সে toilet করে toilet এ iron থাকায় সে সো পুরো body তে একদম shock খায় এবং shock খেয়ে সাবা খাবার পর সে পিছনে পরে যায় পিছনে ছিটকে পরে যায় এবং তার পরে শুরু হয় তার তারপরে তার পরের দিন শুরু হয় মানে Shift হয় একটি অন্য লাইনে যেখানে দেখাছে যে তারা সবাই মিলে college এ ঢুকছে college এ যাওয়া আসা করছে এবং যা সেখানে দেখায় যে তারা তাদের মানে হঠাৎতি তাদের সাথে ওই ছে ওই দুজন ছালে সাথে ছেলেটির বন্ধুত্ব হয়ে যায় তারা hostel একি room এ থাকতে শুরু করে তারা খুব ভালো বন্ধু হয়ে যায় কয়েকদিন গড়ানোর পর হট করে এমন এমন সময় আসে যে বিভিন্ন সময় সে বিভিন্ন ভাবে ঘুরে বেড়ায় কোন দিন কোন ভালো ভাবে কাজ করে না তার সে কোন কোন class করে না কিন্তু সে প্রত্যেকটি পড়াশোনা আধা ভাবে যানে এবং সে যে মানে hero সে এসে আমাদের college এর ভিতর বুঝতে পারে যে college টি হয়তো নাম্বার one college হতে পারে পুরো রাষ্ট্রের কিন্তু college এর সবাই robot এর মত কাজ করছে

সে কি করে উম জয় হচ্ছে ভালো একটি উম intelligentITIcomplete maker student কিন্তু তার একটা জিনিস অসুবিধা যে তার বাড়ি লোক হচ্ছে গরিব কিন্তু তা তাদের কোন অসুবিধা নেই তেমন একটি তবে তার একটি college এ কোন রকমের একটি project চলছিলো সে project এর উপর কাজও করছিলো project টি হয়তো কোন কারনে late হয়ে যাবার কারনে সে ক তাড়াহুড়ো করে complete করে সে তার college এ professor কে দেখাতে ছোটে যার নাম ছিলো জয় সে দেখাতে ছোটে এবং তার college এর যে professor virus মানে তাদের তাকে সবাই virus বলে ডাকে কিন্তু তার নাম আলাদা তা virus বলে ডাকে সে কি করে সে তার Mobile পকেট থেকে mobile টি বের করে তার বাবা মা কাছে phone করে বলে দেয় যে আপনার ছেলে কিন্তু এই বারে graduate হতে পারবে না তো এই কথা শুনে তার বাবা মা অ¬ অব্যই যে মধ্যবিত্ত পরিবারের তেমন কি ঝড় যেতে পারে সে এই সব ভেবে সে কি করে সেই জয় বলে ছেলেটি তার project যে drone টি বানিয়েছিলো একটি drone বানিয়েছিলো সে সেটি তার project ছিলো সে dustbin ফেলে রেখে চলে যায় তার hostel room এ কিন্তু সেটি আমাদের যে hero সে দেখে বাড়ি ঘরে নিয়ে আসে এবং উম তার মানে তার নিজের hostel এ নিয়ে আসে hostel room এ নিয়ে এসে সেটি সেটিকে পুরো পুরি ঠিক ঠাক করে remote তৈরি করে CCTV ক্যামেরা তার ভিতর লাগায় সমস্ত কিছু করে উড়ানো শুরু করে সে ভেবেছিলো যে তা সে জয় কে একটি উম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

মানে তাকে মানে মানে হতভম্ব করে দিবে এবং দেখায় তখন তখন তারা নিজেরাই cc tv তে দেখতে পায় জয় এর জানালা দরজা দিয়ে জয় এর ঘরের জানালা দিয়ে যে সে জয় জয় গলায় দড়ি দিয়ে নিয়েছে তখন তারা সবাই ছুটে যায় দরজা ভাঙ্গে তাকে বের করে এবং যে দেখতে পায় ডাক্তার এর কাছে নিয়ে যাবার পর দেখতে পায় যে সে মারা গেছে তো পো scene shift তাকে সে যে মুসলিম ছিলো তাকে কবর দিচ্ছিলো এবং সেখানে professor টোফেসার সবাই দাড়িয়ে ছিলো এবং সেখানকার virus টাও মানে যে virus যিনি professor মানে পুরো college এর যিনি professor head professor তিনিও সেখানে দাড়িয়ে থাকে আমাদের main গল্পের যে hero সে তার পাশে গিয়ে বললে এটা কিন্তু আসলে এক ধরনে Murder আপনার college এর শিক্ষার অবস্থা এই ছেলেটিকে মি আহ মা¬ Murder করেছে মানে হত্যা করেছে এ কোন ভাবে suicide করে নি ও তখন সে কথাটি মানে সে সময় তার professor তাকে কিছু বলে না কিন্তু কিছু সময় পরে তাকে উহ ডেকে নেয় তার office room এ ডেকে বলে তুমি কি করে জানলে যে এই রকম ব্যাপার ওরকম ব্যাপার এই সব বলে তখন সে বলে আপনার college এ সব কিছু ঠিক আছে কিন্তু আপানার college কোন college হতে পারে হয়তো আহ পুরো রাষ্ট্রের মধ্যে এক নাম্বার চলছে কিন্তু আপনার college এ কোন কিছু নতুন শেহাগ শেখার আগ্রহই নেই কোন মানুষ শেখতেই চায় না সবাই robort এর মত দৌড়চ্ছে তো তার পরে scene shift হয় উম তার তার দুই বন্ধুর উপর আহ college এর professor তাকেও তাদেরকেও দেখতে ডা মানে দেখা করতে ডাকে টান নাম ছিলো হচ্ছে রাঞ্ছার দাস আরেকটার নাম ছিলো ফারহান রাস্তোগি এই দুই জনকে ডাকে তাদের দুই জনের সাথে ভালো ভাবে কথা বলে এবং বলে দেয় যে এবং তাদের দুই জনকে বাড়ির লোককে phone করে বলে দেয় যে তা আপনার ছেলেদেরকে কিন্তু অবশ্যই এই ছেলে টি মানে main hero সাথে মিশতে দিবেন না তা হলে আটানার ছেলেরা কোন ভাবেই কোন ভাবে কোন কাজ complete করতে পারবে না মানে জীবনে কোন life success পাবে না তো তা তখন তাদের বাড়ি থেকে তাদের দু জন সে ডাকে এবং ডেকে বলে রে তা তুমি আমার ছেলের সাথে মিশো না এমন কি তার মা খাবার ও বানিয়েছিলো সে photograph এর মা তাকে কোন ভাবে খাওয়ার টি খেতেও দেয় না হ্যাঁ ও বাড়ি থেকে তারিয়ে দেয় এবং asim shift হয় আরেক জন এর বাড়িতে তাদের বাড়ি একটু black and white যুগের গরিব ছিলো but এই সে সময় যায় তাদের বাড়ি তে এবং গিয়ে দেখতে পায় তার বো বি¬ বিবাহ উপযুন্ত বোন ঘরে এমনি বসে আছে বাবাটির একটি এলাইযো নামের poblem আছে বুকে সে কারনে তা বাবা paralysis পরে গেছে আর তাদের বাড়ির সংসার খুব একটা ভালো ভাবে চলে না তার মা ঘরের ভিতরে উনুনে রান্না করছে তারা তিন জন যখন যায় তখন বোকা বোকি করে যে তো কি করছিস সে কোরো না আমার ছেলের সাথে বাবা এই সমস্থ বোঝানর পরে তারা সবাই খেতে বসে রুটি দেয় এবং তিন জন কে রুটি দেওয়া রুটি ঘুগনি মানে খাবার দাবার পর সবাই যখন বসে তখন বলে যে পেঁয়াজের দাম বেরে যাচ্ছে এর দাম ওর দাম বেরে যাচ্ছে এই সমস্থ খাবারের সামগ্রীর দাম বেরে যাবার কারনে এই সব বলতে যখন শুরু করে তখন সে খারাপ ভাবে মানে প যার বাড়ি সে খারাপ ভাবে ভেবে উঠে যায় এবং সে খায় না এবং বাকি দু জন দেখতে পাই তারা বাকি দু জন খাবারের উপর consented করে এবং সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন ধরনের ও দে এই দিন সেই দিন তাকাতে তাকাতে হট করে দেখে যে বেলুন চাকি যারা যেটা বেলচ্ছিলো সেটি আসলে আহ তার বাবার বুকের লোম রয়েছে তাতে যেমন দেখে তারা মানে একটু বমির মত ভাব করে উঠে যায় সেখান থেকে তারা বেরিয়ে যায় এবং সামনে দেখতে পায় একটি উম বিয়ে হচ্ছে যেটি virus এর বড় মেয়ে এর বিয়ে মানে professor তার বড় মেয়ে বিয়ে চলছিলো এবং সেখানে তার ঢোকে ঢোকে বিভিন্ন ধরনের খাবার খেতে শুরু করে এবং সেখানে তার ছোট মেয়ের সাথে দেখা হয়ে যায় প্রথম বারের মত এবং সে জানতে পারে যে তার এক fuse তার বিয়ে হবে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

প্রত্যেকটা candle এক এক দিনের candle এরকম ভাবে আপনি আহ এর ওপর touch করে আপনি chart করে এটাকে adjust ও করতে পারেন ঠিক আছে এবার আপনার মনে হলো আমি পনেরো minute করে দেব তো পড়েন minute করে নিলাম তো পনেরো minute এ এরকমভাবে chart টা আমরা দেখতে পাচ্ছি তো আমি বেশ prefer করি এখানে না দেখা trading view dotcom একটা website আছে সেখানে আপনি easily দেখতে পাবেন আরো ভালো মত করে দেখতে পাবেন তো সেখান থেকে chart analysis করতে পারেন কিন্তু এখানে এই সুযোক টা রয়েছে